আমি এখানে একটা বড় সিমিং পুল দেখতে পাচ্ছি।

আমি এইখানে একটা নদী দেখতে পাচ্ছি।

নদী চটে দুইটা মানুষ চান করানো দেখতে পাচ্ছি।

ঘরটার সাইডে একটা কারেন্টের খুঁটি আমি দেখতে পাচ্ছি।

গেটের ভিতোরে কিছু গাছপালা দেখতে পাচ্ছি।

গেটের সামনে সাইডে সাইডে ওয়াল দিয়ে ঘিরানো আছে।

বাক্সটার বিতরে কিছু মালা দুল চুড়ি রাখানো রয়েছে।

দোকানটার ভিতরে একটা ওয়াল -এর আর আল আলমারির মতো দেখতে পাচ্ছি।

আলমারি টার উপরে দুইটা গাড়ির টায়ার লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে বড় একটা নদী দেখতে পাচ্ছি।

নদীটার কিছু দূরে একটা পাহাড় লক্ষ্য করা যাচ্ছে।

মানুষটার পিছনে একটা এসপ্রে মেশিন রাখা রয়েছে।

বাড়িটার গেটের পিছনে একটা মানুষের পা দেখা যাচ্ছে।